উম-ম-ম আকাশ-শ-টা ব্লু -উম আকাশী কালার কালো কালো ছোপ ভগ্নস্তূপের গায়ে । আর --

আর লেখা আছে তমোসা মা জ্যো- জ্যোতি-র গোময় আর বিদ্যালয়টি ।

এখানে সবাই আহ ঢোলের মতন কিছু বাজাচ্ছে বাদ্যযন্ত্র।

মানুষ বসে বসে রয়েছে চেয়ার -এ। আহ পাশে নীল ড্রাম পেছনে নীল ড্রাম আর দি ইন্ডিয়া ফিশ সেন্টার যেখানে অনেকগুলি মাছ রাখা রয়েছে।

আ উম উমা আ উমার স্টুডেন্ট সামনেই রয়েছে একটি বা বাইক পার্ক করা এবং একটি কল ।

আর সবাই লোকজন দুজন দাঁড়িয়ে কথাবার্তা বল--

এটা হচ্ছে লুপস্টার এখানে গাড়ি বা ডিস্ট্রিবিউটর করা হয়।

আহ ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ ফার্ম -এ ফা কমার্স -এর সামনে রয়েছে একটি রিক্সা দাঁড় করানো আহ--

আর সামনে আহ মোহিনী আর তারা মা জুয়েলার্স খাদিম--